চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরানো।

সেই এরোপ্লেন -এর উপরে লেখানো রয়েছে ইন্ডিগো ।

এখানে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তার পাশে একটি বেডিকেট দেওয়া ।

এখানে আমরা একটি শপিং মল দেখতে পাচ্ছি।

রুম -এর মধ্যে একটি চেয়ার -ও দেখতে পাচ্ছি।

এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এটি একটি পোল্ট্রির ফার্ম ।

এখানে একটি পুরুষ এবং তিনটা মহিলাকে দেখতে পাচ্ছি।

একটি টোটো এবং একটি অটো ও দেখতে পাচ্ছি অনেকগুলি লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে।